সেই শপিং মল -এ দেখলাম ভালোই ভিড় হচ্ছে। তা সেখানে একদিন গেলাম। গিয়ে দেখি সেখানকার জিনিস গুলো খুবই ভালো।

সেই জন্য আমরা বন্ধুরা মিলে ডিসাইড করলাম যে আমরা ওখান থেকেই সু কিনব। তা তাদের ব্যবহার বা তাদের সবকিছুই দেখে আমরা সু - টা ভালো কোয়ালিটির দেখে সেখান থেকে সু কি নিয়ে এসছিলাম।

তবে সেই রোড -এ এখানে প্রচন্ড পরিমাণে গাড়ি রাখা থাকে গাড়ি পার্কিং করা থাকে সেখানে অনেক দোকান অনেক যাবতীয় কিছু আছে বলে সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় হয় ।

তা পিকচার পিকচার কোয়ালিটি টাও সেই সিনেমা হল -এ খুবই ভালো। সেখানকার সবকিছুই পরিষ্কার।

আশা প্রাইজ দেওয়া হবে তাই এরকম আমাদের বাড়ির পাশে একটা কুকুর আ ইয়ে হয়েছিল উত্তীর্ণ--

তা সেখানে নাইট রেস্টুরেন্ট লাইটিং ফাইটিং দিয়ে এত সুন্দর করে রেস্টুরেন্ট টা সাজা-সাজানো দেখলেই ভালো লাগে সেখানকার আ-খাবার দাবার খুবই সুন্দর।

আমাদের বাড়ির পাশে একটি নতুন ব্যাঙ্ক খুলেছে সেই ব্যাঙ্ক -এ আমি গেলাম।

যে আমার একটা নতুন করে বই করার জন্য যেটা আমি বাড়ি থেকে লুকিয়ে করছিলাম এই ব্যাঙ্ক এর বইটা। যাতে কেউ না জানতে পারে।

তা বা ব্লেজার কিনতে গেছিলাম। তা সেখানকার ব্লেজার সুটের কোয়ালিটি টা খুবই ভালো।

তা অফিস -এ যাবার সময় দেখলাম যে তারা আমার কথাটা রেখেছে।

আমি আমি নেক্সট টাইম ব্যাঙ্ক -এ গিয়ে একটু ব্যাঙ্ক -এর ম্যানেজার -এর সাথে কথা বললাম।